বাড়িটির পিছনে বেশ কিছু গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

এই ছবিতে একটি ছোট গির্জা দেখা যাচ্ছে যার নাম এলিসাবা মেমোরিয়াল নর্থ ওয়েস্টার্ন গুশ্নের এভাঙ্গেলিকাল লুথেরাণ চার্চ ।

মেঝেতে কিছুটা উঁচু উঁচু কংক্রিটের দেওয়াল রয়েছে।

এটি সম্ভবত কোন ফরেস্টের অভ্যন্তরের ভিতরে দৃশ্য।

আর এটির পিছনে একজন ব্যক্তিকে বসে থাকা দেখা যাচ্ছে।

এটি সম্ভবত কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক কাঠামো।

রাস্তার পাশে বেশ কিছু ঘরবাড়ি দেখা যায়।

একজন ব্যক্তি সম্ভবত স্কুলের পোশাক পড়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে।

ট্রাক্টরটি একটি বড় গাছের তলায় পার্ক করা রয়েছে।

ছবিতে একটি আধুনিক ও বড় ভবনের অভ্যেন্তরের দিশ্য দেখা যাচ্ছে।

ঘরটি উজ্বল আলোয় ভরা।

ভবনের সামনে গাছপালাও আলোতে উজ্জ্বল দেখাচ্ছে।

মাঝখানে একটি সাইনবোর্ড রয়েছে যেখানে কিছু লেখা দেখা যাচ্ছে।

পিছনে বেশ কিছু গাছপালা এবং ভবন লক্ষ্য করা যাচ্ছে।

পুলের পাশে ইটের তৈরি একটি স্থায়ী ভবন রয়েছে ডান পাশে একটি সাইনবোর্ড ঝুলে আছে।

জায়গাটির পাশে রয়েছে সবুজ মাঠ।

ছবিতে একটি পুরনো মোটরসাইকেল দেখা যাচ্ছে।

মোটোরসাইকেলটির রং কমলা রঙ্গের বাইকটির সিট ছেড়া এবং ময়লা দ্বারা মলিন।

কয়েকজন মানুষকে সেগুলিকে খেলতে লক্ষ্য করা যাচ্ছে।

যার সাইনবোর্ডে রয়াল এনফিল্ড বুলেট কর্নার লেখা রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে ছাদের উপরে স্টিল রড দিয়ে রেইনফোর্সমেন্ট তৈরি করা হয়েছে যা কংক্রিট ঢালাই এর আগে করা হয়।

তিনি একটি কালো রঙ্গের স্লিফলেস জিম ট্যাংক টপ এবং কালো ট্রাক পেন্ট পড়েছেন তা--

যেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আকাশে বেশ কিসু মেঘকে লক্ষ করা যাচ্ছে।

ছবিতে একটি ছোট দোকান দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি আচ্ছাদিত পথ বা বারান্দা দেখা যাচ্ছে যা সারিসারি স্তম্ভ দ্বারা গঠিত।